এখানে চেয়ার আছে তিন - চারটে এবং একটা বাইক দেখা যাচ্ছে। পাশে আরেকটা দোকান আছে। জুয়েলার্স দোকান।

এটা উন্টেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া । এটা একটা ব্যাঙ্ক .